আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নিত্যন অনুষ্ঠান হচ্চে।

সামনের দিকে খুব সুন্দর সবুজ ঘাস রয়েছে।

তিনটি মহিলা নদী পার করছেন।

নীচের দিকে জল পড়ছে সাইড -এ পাথর দেখা যাচ্ছে।

একটি লোক হলুদ রঙের গেঞ্জি পরেছে একটি ফুল প্যান্ট পরে লোক দুটো দাঁড়িয়ে রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মাছের বাজার রয়েছে।

কিছু লোক আবার বসে মাছ বিক্রি করছে।